ওম বাড়ি আছে। কিছু মানুষ দাঁড়িয়ে আছে। সুইমিং পুল আছে। ফোয়ারা চলছে।

টিফিনে খিচুরি রয়েছে ।তাদের টিচার দাঁড়িয়ে আছে। কোল্যাপস -এর গেট রয়েছে।

ব দাঁড়িয়ে আছে। এই মানুষ দাঁড়িয়ে আছে। বেলুন রয়েছে এলফাবেট রয়েছে।

ডান সাইডে পিছন দিকে অনেক উম--মেট্রো দাঁড়িয়ে আছে গাছপালা দেখা যাচ্ছে উম প্যান্টের জামা প্যান্টের দোকান দেখা যাচ্ছে।

এটা একটা দোকানের অংশ। যেখানে বিভিন্ন ধরনের শ্যাম্পু দেখা যাচ্ছে হরলীকস -এর প্যাকেট দেখা যাচ্ছে হরলীকস দেখা যাচ্ছে।

লাল কালারের পুরাতন বাড়ি দেখা যাচ্ছে অনেক --

কলা দেখা যাচ্ছে লেবু দেখা যাচ্ছে একটা বালতি রইছে।

সাদা কালার -এর ট্যাক্সি দেখা যাচ্ছে-এ একটা মানুষ ফোনে কথা বলছে-এ একটা মানুষ হাঁটছে- এ নারকেল গাছ দেখা যাচ্ছে একটা ঝোপ মতন গাছ দেখা যাচ্ছে--।